রিক্সা নিয়ে যাচ্ছে অটো-ও যাচ্ছে তারপরে অনেক গাড়িও দেখা যাচ্ছে অনেক ফুটপাত দিয়ে অনেক লোক হাঁটছে দেখা যাচ্ছে।

এই পাশে খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো একটা বারান্দা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে অনেক রকমেরই বাহারি গাছপালা।

এটা একটা-আ এস.বি.আই লেখা রয়েছে সাইনবোর্ডে আর এটা কোন লোনন্স এর অফিস ।

এরকম মনে হচ্ছে সামনে সুন্দর রাস্তা করা চারি পাশে গাছপালা সব লাগানো রয়েছে পিছন দিকেও অনেক ফাঁকা জায়গা।

এটা সামনে রাস্তা দেখা যাচ্ছে বড় আর একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে। অনেক গুলো ফ্লোর আছে। সামনে অনেক গাড়ি ও রাখা রয়েছে।